এবং ছোট ছোট গাছপালা রয়েছে।

এখানে একটি দালান বাড়ি সিঁড়ি দিয়ে ওঠার সময় উ তার ভিতরি ভাগের ছবি দেখানো হয়েছে।

রেলপথের মধ্যে রয়েছে অনেকগুলি ছোটখাটো পাথর।

এ পুজো মণ্ডপের সামনে কয়েকজন মানুষ তারা ছবি তুলচে।

এখানে একটি রাস্তার ছবি যেখানে একজন ব্যক্তি তার বাইক থেকে কিছু একটি করছেন।

ব্যক্তিটি মাথায় টুপি পরে আছে এবং চোখে চশমা দিয়ে আছেন দূরে একটি--

দূরে ক্ষেত ও জমিও দেখা যাচ্ছে।

তার মধ্যে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে এবং একজন ব্যক্তি সাইকেল চালিয়ে যাচ্ছে।

দোকানটির পাশে রয়েছে অনেকগুলি বন্ধ দোকান।

এখানে কোন একটি কারণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।

এখানে একজন ব্যক্তি তিনজন দেবীর পূজা করছেন।

কালো গরুটির একটি পা একটি কান একটি চোখ এবং দুটি শিং দেখা যাচ্ছে।

যার মধ্যে একটি কলাগাছও দেখা যাচ্ছে।

এবং পাশেই একটি ব্যক্তি বসে আছে কিন্তু তার কোনো ছবি দেখা যাচ্ছে না।

সবুজ ঘাসের পাশে একটি মাঝারি আকারের গাছও রয়েছে।